ঘাসের ওপরে দাঁড়ানো আছে।

সামনে রয়েছে একটা চেয়ার একটা টেবিল আর কিছু --।

বাচ্চা আ - আ মেয়ে রয়েছে কাপড় পড়া তিনজন ছেলে রয়েছে ।

নিচে সাইড -এ দোকান।

এটা রেলটেশনের এটা একটা প্লাটফর্ম ।

এটা একটা পাহাড়। পাহাড়ের নিচে দিয়ে গুহা ।

এখানে কিছু কাজ চলছে মাথায় টপি পরে গায়ে জামা পরে।

এটা এক্সরের এর দোকান যেখানে এক্স -রে করা হয় ।

এটা কোনো হাসপাতাল। যেখানে--

যেখানে কিছু প্রোডাক্ট রয়েছে নানানরকমের।